বট গাছের সাইডে এখানে সিমেন্টের কাজ করা রয়েছে।

বেঞ্চ আছে এবং এখানে স্টুডেন্টরা বসে আছে।

ওনারা মাছ কেনার উদ্দেশ্যে এখানে এসেছেন হাতে ব্যাগ দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে।

খুব সুন্দর একটা জায়গা এখানে টাইম স্পেন্ড করার জন্য।

এখানে আমরা একটা টপে কিছু গাছ দেখতে পাচ্ছি।

একজন মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে অনেকগুলি ড্রেস রয়েছে।

এখানে একটা পাখা ফ্যান একটা লাইট জ্বলন্ত অবস্থায় দেখা যাচ্ছে একটি বেড এবং একটি টি_ভি রয়েছে।

এটা একটা খুব আ ফাইভ স্টার হোটেলের রিসেপশন এরিয়া মনে হচ্ছে।

জাঁকজমক একটা জায়গা খুব সুন্দর লাইটিং ।

ভিতরে ছয় ষাটটি সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে লোকজন এসে সাইকেল কিনতে পারবেন আর সাইকেল গুলি সব খুবই চয়েস ফুল হারকিউলিসের শোরুম ।

নিচে মহিলারা দেব দেবীকে নমস্কার করছে।

এই গেটটি হল শ্রী শ্রী মাতা ভুবনেশ্বরী মন্দিরের গেইট ।

চারিদিকে আঃ ছোট বড়ো গাছপালা এবং জঙ্গলের ছোঁয়া আছে এই ফো-চিত্রটার মধ্যে মাঝখানে একটা ছোট বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে সবুজ কালারের।

আমরা এই চিত্রটে একটা ময়দান দেখতে পাচ্ছি।